উম সরাসরি আমরা কক্সবাজারে গিয়ে direct যেতে পারবো সরাসরি রাস্তা হচ্ছে আমরা দেখে আসলাম রাস্তা হচ্ছে অনেক Hello বাহ বেশ ভালো

এতো সময় লাগে?

তোমার পরবর্তীতে ঘুরতে যাওয়ার কোনো plan আছে কি না

হ্যাঁ আমার পরবর্তী, পরবর্তীতে ইচ্ছা আছে সুন্দরবন যাবার।

একদিন একটা রাতের একটা package সেটা নিয়ে আমি ছিলাম আরকি ও তাহলে তো কোনো পশুটসু দেখেছো কি কুমির দেখেছো, কুমির নিশ্চই দেখেছো ওখানে দেখছি বলতে ওখানে আমরা যেখানে গিয়েছিলাম আমার পরিচিত একজন ছিল সে আমাদেরকে একটা এই বলতে গেলে সেটা আবার চিড়িয়াখানাও না আবার চিড়িয়াখানাই এখানে ওই কিছু জীব জন্তু আছে ছিল আরকি।

এই এক মাস দুমাসের ভিতরে ওরা বাঘও আনবে ও বা একটা মজার কাহিনী ছিল শোনো একটা ছোট্ট

ঘোড়াও ছিল, ঘোড়াও হ্যাঁ ওইখানে অনেক ঘোড়া সালও আছে শুনেছি। উম ঘোড়া গুলো অনেক সুন্দর একটা আমি একটা সাদা ধপধপে একটা ঘোড়া ছিল সেটাতে আমি উঠেছি। আমি উঠেছি বলতে গেলে personally সেটা আমার ভালো লাগছিল। সেখানে ঘোড়াও বিক্রি করা হয় ইচ্ছে ছিল আব্বুকে বলছিলাম আব্বু বলে না কোথায় রাখবি সেই গুলো কথা অনেক বলছে, বললেন পরে চাকরি টাকরি করো নিজের টাকায় কিনবে। ও বাহ তারপর আহ ঘোড়া তো কিনবে চাকরি টাকরি করো হ্যাঁ ভালো কথা।

ওখানে এই এখনো sure হইনাই এই কিন্তু নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তারপর বসুন্ধরা একটা আহ একটা বসুন্ধরা city র মধ্যে একটা এই entertainment মানে সেই জন্য entertainment এর জন্য অনেক একটা জায়গা খুজে ছিলাম অনেক মজা করার game টেম খেলা যায় তারপর গোলাগোলি খেলা যায় না ওখানে যাওয়ার plan আছে আমরা যে আমার ছোটো মামা আমার মামা যে বিদেশে থাকে তো উনি আসলে যাওয়ার একটা plan আছে। ও উনি কোনদিন আসবেন?

তো আশেপাশে তোমার আশেপাশে কোনো জায়গায় ঘুরেছো কি? আশেপাশে বলতে একটা কথা আছে না ঘরের গরু ঘরের ঘাস খায় না সেই রকম আর কি।

যেমন তুমিও তো নিজের এলাকায় আমরা তো বলতে গেলে পাশাপাশি বাসা হ্যাঁ পাশাপাশি না পাশাপাশি এলাকা বলতে পারো।

নিজের এলাকায় কি আর নিজের তো অত বছর ধরে থাকি নিজের একটা যে এই নিজের এলাকায় থাকি নিজের এলাকা ঘুরবো এরকম কোনো কথা না বাংলাদেশে

হম সেখানে অনেকদিনই যাই এই বন্ধু বান্ধব আমরা দুই তিনজন মিলে আহ আমার বাসার কাছে একটা friend আছে আমরা সময় পেলেই দুজনে ওখানে গিয়ে বসে আড্ডা টাড্ডা দিয়ে

এই যে মোটর সাইকেলে গেলে এই পাঁচ minute এ যাওয়া যায় আবার আমরা

ও বাহ বেশ ভালো আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি

hello প্রিমো কেমন আছো

আমিও বেশ ভালো আছি প্রিমো তো বোলো কেমন চলছে দিন কাল এই তো চলছে আলহামদুলিল্লা ভালোই কিছুদিন যাবৎ হলো একটা চাকরির চাকরির জন্য পড়াশোনা করছে কিছুদিন ধরে তুমি তো জানোই Bangladesh এ এখন চাকরির কথা সংকট আর সরকারি চাকরিতে পাওয়া যায় না সেই কারণে আহ চাকরি বাকরি তো একটা করতেই হবে না হলে তো হয় না তো সেই জন্য চাকরি বাকরি জন্য পড়াশোনা করছি। তোমার কি অবস্থা তুমি কি করছ

প্রিমো শুরুতে তোমাকে আসলে অভিনন্দন জানাই তুমি চেষ্টাটা করছো, হ্যাঁ তুমি এখন তো জানোই যে আমি বেশ আগেই মানে চাকরিতে ঢুকেছিলাম

ও হ্যাঁ আসলে সেটাই আসলে চাকরি বাকরি করলে তো একটু চাপ থাকেই আর চাকরি বাকরি আমার আসলে কি চাকরি বাকরি যখন করো তখন

একটা স্থায়ী একটা কিছু হল কিন্তু যখন যখন চেষ্টা করি পাওয়ার জন্য তখন আসলে অনেক কষ্ট করে পেতে হয় তোমার চাকরিটা কিভাবে পেয়েছিলে আপা আহা আসলে এটা একটা কষ্টকর একটা কারণ তখন তো এত প্রতিযোগিতা এত প্রতিযোগী আসলে নিজের দক্ষতাটা যদি তুমি ঠিক করে ফুটিয়ে তুলতে না পারো নিজের দক্ষতা টা দেখাতে না পারো সে ক্ষেত্রে তোমার কিন্তু চাকরিটা আসলে টিকে থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে আর আমার চাকরিটা পেয়েছিলাম হচ্ছে আমি যখন পড়াশোনা করছিলাম তখনই আসলে এই চাকরিতে ঢোকা আমার যখন পড়াশোনা করছিলাম তখন পড়াশোনার পাশাপাশি আমি আমি আমার চেয়ে আরো extra curricular যে যে কাজ করেছিল সেগুলোর প্রতি আমি খুব বেশ আগ্রহী ছিলাম সেখানে আমি আহ নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়েছি এবং নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার ফলে যেটা হয়েছে যে আমি আসলে বিভিন্ন এই সকল বিষয়গুলোর প্রতি একটা স্পষ্ট ধারণা পেয়েছি যে কিভাবে কি ধরনের চাকরির জন্য কোন ধরনের আসলে নিজের নিজেকে দক্ষতা দক্ষ করে তুলতে হবে কোন দক্ষতাটা কোন জায়গায় দেখাতে হবে কখন কাজে লাগাতে হবে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে মিশতে হবে এই বিষয়গুলো হচ্ছে আমি আগে থেকে একটু একটু করে জেনে মানে জেনে আসার চেষ্টা করেছি এবং পরবর্তীতে সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি এবং উম ভালোই আমি সাড়া পেয়েছি কারণ আমি মনে করেছি যে আমার সাথে অন্যান্য যারা ছিল তারা মানে যাদের খুব একটা পরিচিতি ছিল না বা যারা খুব একটা এই বিষয়টা নিয়ে কি বলব যে চিন্তা ভাবনা করেনি শুরু থেকে তাদের তুলনায় আমার বেশ কম বেগ পোহাতে হয়েছে এইটা পাওয়ার জন্য আমি আসলে কি বলবো আমার আমার কাছে নিজেকেই কাছেই নিজেকে আসলে ধন্যবাদ দিতে ইচ্ছা করে অনেক সময় হ্যাঁ সেটাই আসলে পড়া চাকরি পড়াশোনাটা অনেক ব্যাপক করা তো অনেক কষ্ট করতে হয় আসলে চাকরি খোঁজার সময় যত কষ্ট আর চাকরি পেলে পরে একটা অন্যরকম কষ্টের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় কিন্তু আসলে চাকরি যখন না থাকে যখন খুজসি সে তখন আসলে সে আনন্দটা পাওয়া যায় না আসলে তখন তো চাকরি পাই তো সেখানে তখন মাসে মাসে বেতন পাই তো সেখান থেকে একটা খুশির একটা জায়গায় তৈরি হয়। আসলে সেই খুশিটা তো এখন আর পাবো না তো এখন

আসলে এত তাড়াতাড়ি ধৈর্য হারা হয়ে যেও না। এই এই বিষয়গুলো একটু একটু আর কি কি বলবো যে মোনোসোক্ত থেকে একটু ভেঙে পড়া মতোই একটা পরিস্থিতি আসে সবার জীবনে তবে এত সহজেই হাল ছেড়ে দিও না কেমন আমি জানি তুমি একজন শক্ত ধরনের মানুষ। ছেড়ে দাও তোমার পরবর্তীতে কিন্তু একটু কঠিন বিষয় গুলো যখন তুমি চাকরিতে ঢুকবে তো অন্য ধরনের পরিস্থিতির সাথে তোমার মোকাবিলা করতে হবে তো সেই পরিস্থিতিটা তুমি যদি সে পরিস্থিতিতে আসার আগেই তুমি যদি এখনই ভেঙে পড়ো আসলে তোমার তোমার জন্যই আর কি? কিন্তু কষ্টকর হয়ে দাঁড়াবে তবে আমি যেটা বলতে পারি যে হ্যাঁ নিজের উপর বিশ্বাস রাখো বেশি বেশি করে চর্চা টা চালিয়ে যাও নতুন জিনিস শেখার চেষ্টা করো যেখানে তোমার নতুন একটা দক্ষতা দেখাতে পারবে সেখানে আর আহ কি তোমার কি বলবো যে সেই জায়গাটাতে তোমার সফল হওয়ার প্রবণতা বেশি থাকবে আর প্রেম তুমি কি computer বিষয়ে জানাশোনা আছে

হ্যাঁ আসলে computer আগে বেশি একটা জানাশোনা ছিল না তবে বর্তমানে আমি শিখছি তো বর্তমানে শেখার কারণে আহ এখন আস্তে আস্তে আমি সব কিছুই জেনে যাচ্ছি তো আহ computer আসলে বর্তমানে চাকরি ক্ষেত্রে সবচেয়ে বড় fact হচ্ছে computer লাগবে শিক্ষা লাগবে কারণ সেটা ছাড়া এখন বর্তমানে চাকরি আসলে পাওয়া যায় না সেরকম বলতে গেলে computer জানতেই হয় কিছু না কিছু তো আমিও শিখছি অনেকটাই শিখে গেছি তুমি নিশ্চয়ই তোমাকে আমি বলেছিলাম যে আমি computer class এ যাই

হ্যাঁ তো computer class এ গিয়ে আমি সেখানে computer এর বিষয়ে বিভিন্ন জিনিস শিখেছি শিখে এখন সেটা চর্চাও করছে আমার বাসায় laptop আছে laptop এ চর্চা করছি আর তো আসলে কম্পিউটার জিনিসটা আহ এখন মোটামুটি ভালই লাগে আচ্ছা তুমি কি কম্পিউটার শিখে শিখেছো computercomputer এর দক্ষতা অর্জন করেছি বলেই আমার এই বিষয়গুলো একটু সহজ হয়েছে যে আমার কি বলবো যে চাকরির ক্ষেত্রে দেখা যায় যে এখন যদি এই ধরনের দক্ষতা গুলো না থাকে তাহলে তোমার চাকরিতে একটু পিছিয়ে যেতে মানে পিছিয়ে যাবে আমি বলতে পারি কারণ হচ্ছে এখন তো তুমি জানোই যে ছোট ছোট যুগে কেউ আসলে পিছিয়ে নেই সবাই মানে পৃথিবীর অতটা এগোচ্ছে সেই তালে যদি আমি নিজেকে বলব যে এগিয়ে নিতে না পারি তাহলে কিন্তু সেটা আমার জন্যই ক্ষতিকারক তো এই কারণে আমি বিষয়টা আঁচ করতে পেরে আগে থেকেই computer এর প্রশিক্ষণ নিয়েছি। এবং computer প্রশিক্ষণ নেওয়ার পর পাশাপাশি computer গুলো মানে computer কাজ করে এবং computer এর সাথে আমি কতটুকু খাপ খাইয়ে নিতে পারবো এ বিষয়গুলোর দিকে আমি আগেই একটা স্পষ্ট ধারণা নিয়ে তারপর আমি চাকরির বিভিন্ন জায়গায় আবেদন করেছিলাম এবং দেখা গিয়েছে যে আমার computer এই দক্ষতা টা থাকার কারণে অনেক জায়গাতেই আমি বেশকিছু সুবিধা পেয়েছি এবং অগ্রাধিকার পেয়েছি যেটা অন্যরা খুব কম পেয়েছে আমিও তোমাকে বলবো যে computer এর দিকটা দিকে বিশেষভাবে নজর রেখো পরবর্তীতে আবার সুবিধা হয় হ্যাঁ সেটাই আমিও সেই চিন্তাই করছি সেই চিন্তাই করি আসলে তুমি আমাকে অনেকবার বলেছিলে যে computer শেখা দরকার লাগতে পারে কিন্তু তারপর থেকে computer শেখা শুরু করেছি তো এখন মোটামুটি ভাবে computer আমি চালাতে পারি সব কিছুই পারি। এখন কিন্তু তুমি তুমি হয়তো জানো যে জান জেনে থাকা জানেন জানো না যে আমি এখন কিছুদিন যাবত অনেক চাকরির আবেদন করেছি আবেদন করা তার মধ্যে এখন অনেক আবেদনীয় আবেদনের পরীক্ষায় অনুষ্ঠিত হবে কিছুদিনের মধ্যেই তো এটা যেহেতু দুইহাজার তেইশ সালে নতুন নতুন শুরু হয়েছে মাত্র বছর জানুয়ারি মাস তো কিছুদিন পরে পরীক্ষার সব যে মানে যেসব পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো তুমি দুয়া রেখো তোমার আব্বু আম্মু আমাকে আমার জন্য দোয়া করতে দিতেপারি

তবে হ্যাঁ আমি তোমাকে বিভিন্ন বিষয়ে পরবর্তীতে যখন আমাদের কথা হবে বিভিন্ন বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারি কোন জিনিসটা তোমার জন্য ভালো হবে বা কোন দিকে এগোলে কিভাবে এগুলো তুমি খুব তাড়াতাড়ি

আশা করছি যে তুমি এত জলদি আশাহত না তোমাকে আশাহত আবার শুনে আমি আমি ভেঙে মানে আমারই মন খারাপ লাগছে কিন্তু এই বিষয়টা ধরেই তো মানে এই বিষয়টাতে খুব একটা খুব একটা আসলে আমল না দিলেই চলে আর একটা বিষয় আমি একটু জানতে চাইছি যে তুমি যে চাকরিগুলোর আবেদন করছ হ্যাঁ সেগুলো তুমি কি একটা ভালো CV বানিয়ে নিয়েছিলে আগে বুঝি নাই কথাটা কি তুমি কি তুমি কি একটা ভালো CV বানিয়ে নিয়ে চিলি ভা তুমি যখন আমার সম্পর্কে একটা ভালো CV আমি বানিয়েছি বানিয়ে তো আমার সম্পর্কে আমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমার এলাকায় আমার মানে আমার নিজস্ব ব্যক্তিগত যত জিনিস আছে সব জিনিস দিয়ে এবং আমি কি দক্ষতায় পারদর্শী দক্ষতা আছে আমার কিসে কিসে জিনিস এ আমি পারো দর্শী সেগুলো দিয়ে একটা ভালো করে CV বানিয়েছি আসলে CV তা অনেক সুন্দর হৈছে তো সেগুলো দিয়েই আমি আসলে application করেছি CV টা আমি একদিন দেখবো তোমাকে আমি জানাতে পারবো যে তোমার CV তে হ্যাঁ অবশ্যই ছবি তুলে পাঠাতে পারো আহ অনেক ক্ষেত্রে দেখা যাই যে তোমার CV এর কিছু আসলে খুঁটিনাটি বিয়ষয়ে সমস্যা থাকার কারণে যেটা কিন্তু আমরা বুঝতে পারিনা যদি অন্য মানে নতুন যারা আছে তাদের বুঝতে একটু সমস্যা হয়

তো এই বিষয় গুলোর প্রতি কিভাবে আরো নজর দিয়া যাই সেই গুলো নিয়ে তোমাকে সাহায্য করতে পারি

কারণ আমি আসলে অনেক কিছুই এখনো বুঝিনা তুমি যে তোমাকে বললাম যে আমি আহ আসল ঠিকঠাক মতো guideline পাচ্ছিনা তো একটা guideline পাওয়ার জন্য আমার বড়ো কেউ কে দরকার যে আমাকে ভালো করে guide করতে পারবে তো সেইজন্য আমি আহ তোমাকে আমি সুযোগ পেলেই call দিবো আর যখন আমি আবেদনটা করি তোমাকে phone তোমার কাছে পৌঁছাতে পরামর্শ করে অবশ্যই অবশ্যই আমি খুবই আগ্রহ আগ্রহ নিয়ে অপেক্ষা করবো তোমার জন্য আর আর একটা বিষয় প্রিমো তুমি যে আহ বিভিন্ন চাকরির বিষয় এ পড়াশোনা করেছো তুমি কি কখনো চিন্তা করেছো যে freelancing করবে আহ freelancing আসলে একবার চিন্তা করেছি কারণ যেহেতু freelancing একটা online আহ কার্যকম তো সেখানে ঘরে বসেই অনেক আহ টাকা উপার্জন করা যাই আহ আর্থিক ভাবে সকলেই ভালো থাকে আর কষ্টই কম হয় তো আমার ইচ্ছে আছে যে freelancing করার কারণ এখন একটা দুটা কাজ আমি করছি এখনো খুব ভালো করে পারিনা তো আমি শিখছি আসলে শিখছি আমার হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আসলে না শিখে না কোনো কাজ করে কোনো কাজে নাম উচিৎনা একটু যদি তোমার কাজের যদি গরমিল হয় বা কাজের সমস্যা দেখা যাই মানে সমস্যা তুমি করে ফেলো তাহলে কিন্তু সেটা পরবর্তী কাজ পেতে তোমাকে খুব সমস্যায় পড়তে হবে ধরো তুমি একটা কাজ ঠিক মতো করলেন সে কাজটা তোমার আহ হলো কিন্তু পরবতীতে কিন্তু যে কাজটা করিয়েনিয়েছে সে কিন্তু পরবর্তীতে তোমার কাছে আস্তে চাইবেনা যদি তুমি কাজটা ঠিক মতো না করতে পারো সে যেটা চাই সেটা ঠিকঠাক মতো তাকে দেখতে যা পারো তো হ্যাঁ এই বিষয় গুলোর পতি একটু খেয়াল রাখতে পারো তবে হ্যাঁ প্রিমো আমি আর একটা বিষয় এ বলতে চাই তুমি যদি আহ বাসায় বসে বা ঘরে বসেই কাজ করতে চাও freelancing কিন্তু একটা ভালো তোমার জন্য option হতে পারে চাকরির পিছনে এতটা সময় ব্যায় করো এবং চাকরিটা তুমি হয় তো আহ কষ্টই করছো বেশ তারপর যদি তুমি তোমার আশানুরূপ ফল না পাও সেই ক্ষেত্রে কিন্তু এটা ভেঙে পড়াটাই স্বাভাবিক আমি অস্বাভাবিক কিছু বলছিনা যেহেতু এখন আমাদের সবারই প্রত্যেক আর ই কিছু না কিছু হলেও আহ আর্থিক ভাবে একটু সচ্ছল থাকার চেষ্টা করতে হবে এখন তো বর্তমান পরিস্থিতি জানোই তো হ্যাঁ সেই আর্থিক আর্থিক দিক থেকে যদি আমি চিন্তা তবে আমার মনে হয় যে freelancing টা

সেটাই করছি freelancing এর বিষয় গুলোর পতি আর একটু মনোযোগী হও আমি আশা করছি তুমি বেশ ভালো একটা দিক দেখতে পারবে আমাদের সবাইকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর আর তুমি আমি তো শুনেছিলাম যে তুমিও freelancing করো তো তোমার কাছথেকে সাহায্য পাওয়া আমি কামনা করছি আর তুমি আমাকে সর্বোপরি সাহায্য করবে আহ যাতে আমি সব কিছু ঠিক থাকে করে ভালো করে করতে পারি আর freelancing তা তুমি আমাকে শিখিয়ে দিবে কারণ আমিতো খুব কম পারি এখন হালকা পাতলা পারি

হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই আমি আমার যত সাদ্ধ চেষ্টা করবো তুমি যেন বিষয় গুলোর প্রতি আরো মনোযোগী হও এবং বিষয় গুলো বুঝতে পারো কিছু একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারো আমিও যে খুব ভালো পারি তা না আমিও শিখছি শেখার মধ্যে দিয়ে আছে তবে আমি যত টুকু পারি ততটুকু তো সাহায্য তোমাকে করতেই পারি

হ্যাঁ বাসার সবাই বেশ ভালোই আছে তো প্রিমো আমরা তো অনেক খান কথা বললাম আমার মনে হয় যে এখন আসলে

আরেক দিন আমরা এই বিষয় গুলনিয়ে আচ্ছা প্রিমো বিদায় আজকের মতো বিদায় বিদায়